about, sound, display, storage আছে about বড় করে নি হম এবার আছে device specification device name dekstop processor টা processor টা কি দেবো ও আচ্ছা inter R কোনটা main ওরা দেখবে ওরা দেখবে? যদি interview তে জিজ্ঞাসা করে, কি জিজ্ঞাসা করবে? মানে আমার system এর কি specification জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা করবে ওখানে ওখানে কত RAM আছে ঠিক আছে?

ওইটা জিজ্ঞাসা করবে না আমি বলে দিচ্ছি ঠিক আছে? ওইটা কি বলেছে

ও-ওটা কি Flipkart এর জন্য না কিসের জন্য? আমাকে তো Zomato বললো।

আমাকে বললো যেনে রাখতে যদি interview তে ধরে তালে। ও তাহলে তুমি বেকার ফালতু কেনো check করছো?

আরে আমি তো interview দিয়েছি আচ্ছা RAM four আর আহ ইয়ে তো ten windows ten wait আমি লিখেই পাঠিয়ে দিচ্ছি wait বা এখানেও call এ বলে দিচ্ছি। আমার টাই কি কি আছে? কি কি ধরে বলো? processor ধরে? intel R core, cm, I three, I three four one six CPU এত বুঝিনা। GBRAM আমার four GBRAM আরে বেশি করে বলে দেবে অত ওরা check করতে আসবে না তোমার যেটা লিখে পাঠিয়েছি এটাই বলে দেবে আহ তোমাকে জিজ্ঞাসা করবে interview র একদম যদি তুমি ধর যদি select ধর হচ্ছো, যদি তুমি যদি select হও, তার মানে এটা তোমাকে জিজ্ঞাসা করবেই তোমার system configuration টা ঠিক আছে?

হয় কি system আছে কি না জিজ্ঞাসা করবে দিয়ে তুমি বলবে হ্যাঁ আছে ঠিক আছে? যদি জিজ্ঞাসা করে যে system এর configuration কি তাহলে তুমি বলবে আর যদি না জিজ্ঞাসা করে তাহলে তোমর বলার কোনো দরকার নেই system configuration টা ঠিক আছে? কারন আমাকে জিজ্ঞাসা করেছিলো system আছে কি না আমি confidently বলে দিয়েছি yes I have laptop ঠিক আছে? তুমি এরকম বলে দিতে পারো I have laptop এরম বলে দিতে পারো কারন desktop বললে হয়তো সবাই configuration ও জিজ্ঞাসা করে configuration জিজ্ঞাসা করলে কোনো অসুবিধা নেই, তুই এটাই বলবি যে eleven আর আট GB ram আছে আর যদি কিছু জিজ্ঞাসা করে বলে দিবি যে জানা নেই তোমাকে check করে বলতে হবে, আর কিছু জিজ্ঞাসা ও করবে না।

আরে বলে দেবে অত দেখতে আসবে না ওরা এটা এই portal এর মত নই ঠিক আছে? আমি তো training নিচ্ছি আর এখানে certification এর ব্যাপার টা আমি আগে জানতে পেরে গেছি ঠিক আছে? এখানে clear করা কোনো ব্যাপার না, তুমিও clear করে দেবে এখানে আমরা একটা group এ আছি ছাব্বিশ জন আছি group এ আছি ঠিক আছে? দ্বারা দ্বারা আগে interview হোক clear হোক তারপর। নানা আমি ওটা বলছি না interview তো হয়েই যাবে আমি certification এর কথা টা বলছি। সেটা আছে ওটাই বলছি আগে হোক, হয়ে যাবে কে বলেছে হয়েই যাবে না হতেও তো পারে দ্বারা না ওরম করছিস কেন?

না না আমার বিশ্বাস নেই ঠিক আছে দেখা যাক কি হয় আমি জানিনা।

আচ্ছা system

মানে call টল কবে আসবে, বা কি interview কবে হবে? বললো আজকে আসবে বললো তো মনে হয় আজকেই তো বললো।

বললো নিজের ব্যাপারে বলতে, বললাম।

আরে এখানে হয়ে যাবে সবকিছু আমি তো তো ওটা হয়ে যাবে, এই interview র call টা এখানে একটু problem হয় এখানে মানে কি বলবো, আমারই নিজেরই তিন মাস মানে, দু তিন মাস পরে call এসেছে ঠিক আছে, আমি interview সেই কবে থেকে বলছি আমার কাছে call এসেছে দু মাস পরে, মানে যেদিন phone করেছিল, সেদিন call আসেনি তার পরে এসেছিলো? তার দু মাস পরে call এসেছিলো ওই এরকম আমাকে রোজই বলতো call আসবে call আসবে call আসবে কিন্তু call আস্তই না, কি রকম হবে জানো এখানে, এখানে আমি বলে দিচ্ছি আমার সাথে যেরকম হয়েছে এখানে তোমার একটা list পাঠাবে ঠিক আছে? বলবে এখানে কিরকম হয় বলে দিচ্ছি এখানে কিরকম হারে hiring হয় এখানে work from home এ, মানে সবথেকে বেশি requirement থাকে ঠিক আছে? আমাকে বার বার খালি এটাই জিজ্ঞাসা করছিলো এইটা rotational shift সেটাতে তোমার কোনো problem নেই তো, আমি বললাম this is a আহ work from project তো বললো ঠিক আছে খালি ওটাই বার বার জিজ্ঞাসা করছিলো যে কোনো issue নেই তো আমি বললাম, না কোনো issue starting এ কিরকম interview হয় এই process টা আমি বলে দিচ্ছি starting এ কিরকম হয় এই নয় ঠিক আছে? না নয় তোও তো type এর

তোকে তো আমি বললাম ও broker vendor বা কিছু

হম তো বলেছিলাম তো ওই HR না সেটা তো আমি জানি, ও হচ্ছে সেই আমাদের ই sir এর মতো, sir এর মত sir টাকা নেই এ নেই না এ হয়তো company থেকেই টাকা পাই বা ওখান থেকে কিছু একটা commission তমিশন পাই।

আমাকে বললো CV টা পাঠাতে already পাঠানো তাও আমাকে বললো পাঠাতে আমি আর বলিনি যে আপনাকে আমি বললো তুমি কোথ থেকে number টা পেয়েছো, মানে হিন্দি ইংলিশ মিশিয়ে কথা বলছিলো প্রীতম বললো okay ঠিক আছে তারপর বললো send me your CV আমি বললাম okay আবার CV টা পাঠিয়ে দিলাম।

ও আমাকে phone করেছিল, তোকে বললাম না phone করার পরে আমি শুনতে পাচ্ছিলাম না ঠিক আছে? আমি hello mam hello mam বলছি তারপর কেটে গেলো তারপর আমি তো চারবার phone করলাম ঠিক আছে? তো আবার phone করে তখন ধরেনি তারপরে phone করলো , phone করে বললো yes তখন আমি বললাম যে, I will call you but আহ না I was call you but I think there is a network some issue so the call disconnect তো এরম বল্ল তো হলো you will আহ you were looking for work from job আমি বললাম yes, permanent work from job yes mam বললো okay তো এই সব কথা হচ্ছিলো, তারপরে বললো কোথ থেকে পেলো পেয়েছো হম হম আর একটা হয়েছে ওর কাছে তো অনেকগুলো call আসে, এবার ও ওখানে confuse হয়ে গেছে আর তোমার number নিশ্চই ওর কাছে save করা নেই ওর number টা আমি কোথা থেকে একটা থেকে পেয়েছিলাম ঠিক আছে ও আমার number টা save করে রেখেছিলো তাই জন্য আমি যখনি call করতাম ও বুঝতে পেরে যেত, যে আমি

কারণ ও আমার status ফেটাস দেখতো ওই জন্যই আমি আর জানতে পেরেছি যে আমার নাম্বার save করেছে নাহলে আমি জানতেও পারতাম না

এখন যদি hiring যদি চলে আমার সাথে কিরকম হয়েছে? আমাকে বললো যে call আসবে ঠিক আছে? তো আমি সারাদিন ধরে wait করছি যে call আসবে, কল আসবে, কল আসবে মানে call আসবে বললেই যদি কেউ যদি call যে call আসবে তাহলে মানে phone এর সামনে সব সময় থাকবো ঠিক আছে call ই আসে না তারপরে দেখি একটা report পাঠালো বললো তুমি reject হয়ে গেছো কিন্তু আমার আগে interview হয় নি আমি reject হয়ে গেছি। আমি mam কে বললাম mam मेरा तो interview नहीं हुआ मैं reject मैं क्या से reject हो गया मेरे पास call ई तो नहीं आया এরকম আমার সাথে কম করে আট নবার হয়েছে।

হয় thirteen কি এটা কিভাবে বলতে হয়? ওটা হচ্ছে processor eleven generator

I three eleven generation

হম I three হচ্ছে processor ঠিক আছে? I three processor আর eleven generation তাই তো? আরে phone এর মতোই ভাবো না যে phone এ কি কি processor আছে দাঁড়া না আমাকে একটু সহজ করে বলে দে I three হচ্ছে generation আর eleven হচ্ছে না ওটা I three হচ্ছে processor হচ্ছে generation তাই তো? ব্যাস

আর RAM হচ্ছে eight GBRAM হ্যাঁ eight GB ram আর SSG টা বলতে ওটা optional ওটা

হ্যাঁ SSD বলে দেবে দেখ না ভাই পায়ে কিরম একটা হয়েছে, ফোস্কা পরেছে। পায়ে? আমি এগুলো দেখলে ওরে কি cute বাবা কি সুন্দর তারপর যখন ব্যথা শুরু হয় বাবারে সেই সাদা সেই দেখ ফোচকা পড়লে যেমন হয় না সাদা হয় প্রথমেই ইয়ে হয় এমনি থাকে ঠিক আছে লাল হয়ে থাকে তারপরে যখন পাকবে ফুলে এরকম

হম আজকে একটা ওষুধ দেখলাম আমি ঠিক আছে? তো ডাক্তারি ওষুধ ঘামাচি টামাচি এইসব এইসবের জন্য তো কিন্তু ওটা একটু দাম ওটার হচ্ছে যে ছোট্ট দুশো কত টাকা দাম।

আমি বলবো তুমি Starting focus করো ঠিক আছে? কি করবো? যেখানেই যেটা মানে computer শিখছো শেখ তার সাথে starting focus করো. আমি আশা করি তোমার ওই যতদিনে তুমি শিখবে তার আগেই তুমি এই কাজ টাজ পেয়ে যাবে আর সে না ঠিক আছে এটা নয় বলতে পারি তো যে I concentrating my আহ improving my আহ কি computer skills

হ্যাঁ বলতেই পারো যে তোমার যে তোমার computer এ experience আছে ওটা বললে ওটা optional ওটা লাগে না লাগে না সেটা আমি এমনি যদি about yourself জিজ্ঞাসা করলে তো

আমাকে তো জিজ্ঞাসা করেছিল about yourself আমি তো full ভুল ভাল করে বলে দিই প্রথমে নিজের নাম বললাম. তারপরে. হঠাৎ করে চলে গেলাম experience তারপরে এলাম আমি আমার ই education qualification এ তারপরে আমি এ জাম করলাম তোর আহ ইয়েতে hobbies ব্যাস হয়ে গেল. এই কথা বললেই তো হবে প্রথমে হ্যাঁ thank you যদি greet করতে হবে আহ good afternoon বা good evening

good evening হয় হচ্ছে। ওই বিকেল ও পাঁচটা থেকে সাড়ে চারটে পাঁচটা থেকে বললে সাড়ে চারটে অবধি মোটামুটি afternoon পাঁচটা থেকে বললেই হবে অসুবিধে নেই। তোর greeting করতে হবে প্রথমে তারপর thank you বলতে হয় for giving the oppurtunity তারপর আহ self introduction এ নাম বল name বলতে হবে নিজের তারপরে তোর qualification বলতে হবে তারপর তোর আহ experience বললেই হবে আর experience আর তোর ইয়ে hobbies ব্যাস আর কিছু নয় তো?

অত কি চারটে পাঁচটা বললেই তো হবে এই যেগুলো বললাম ওগুলো বললে হবে না? না আরো কিছু বলতে হবে ওইটা আমি বলছি না আমি অন্য কথা বলছি আমি বলছি আমি যখন যখন যাই তখন তো আমার তো কিছুতে কোনরকমের experience নেই তো এবার আমি জানার চেষ্টা করেছিলাম যে কি কি question ধরতে পারে তখন তো আমি জানিই না যে এরকম introduction ধরবে বা কি ধরবে introduction এ কি ধরবে? আমি তোকেই বলছি এই যে interview টা হবে interview শুধু introduction ই ধরবে, না অন্য কিছুও ধরতে পারে তুই বলছিস তাই তো? যদি কিছুতে আটকে যায় আমি ওটা বলতেই চাইছিনা তাহলে introduction এর এটাই বলে দেবো আর তখন বলে দেবো. এতো কিছু আগে থেকে ভাবলে একটু আমাকে word ফাট গুলো জেনে রাখতে হবে আমি ওটা তো বলতেই চাইছি না আমি অন্য কিছু বলতে চাইছি

আমি বলতে চাইছি যে আমার কাছে একটা introduction আছে ঠিক আছে যেটা আমি নিজে করি যে introduction টা আমি দিই ঠিক আছে এটাই দিস তুই তো এটাই বলিস first of all thank you for giving this opportunity for introduce myself, myself pritam khara, i am from howrah something এর নাম বলিস. আমি তো শুনলাম ঠিক আছে ওখানে তোর qualification থাকে ওখানে তোর work experience থাকে আর ওখানে তোর hobbies থাকে আর কিছু থাকে না তোর কাছে ওখানে তোর তিনটে চারটে জিনিস থাকে ওখানে প্রথমে তোর নাম থাকবে আহ প্রথমে greetings থাকে তারপর তোর নাম থাকবে

আহ এর মধ্যে ওই সেই কি একটা বলে না আমাকে কোনো একটা sir বলেছিলো, ওরা কি বলেছিলো ওই কাহাওয়াত টা আমার মনে নেই কি একটা কি সাজিয়ে গুছিয়ে দিলে নাকি শুনতে না দেখতে ভালো লাগে কি একটা তো এইখানে ব্যাপার টা হয়েছে প্রথমে ওই এটা দিতে হবে যে হ্যাঁ greetings তাও দিতেই হবে, তারপর ওরা যে আমাকে chance দিচ্ছে ওটার আমার একটা

হ্যাঁ তারপরে আমি নাম বলবো নিজের ঠিক আছে তারপরে আমার কোথা থেকে আমি কথা বলছি সেটা বলবো আমার কোথায় বাড়ি ঠিক আছে তারপরে আমার আসবে education তারপরে আসবে আমার hobby hobby টা এরমধ্যে থাকবে ঠিক আছে?

family member

ওটা থাকবে ঠিক আছে আরে এইগুলো দিয়েই তো তোমার তো এটা বাড়ছে তুমি বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে তোমার ওই english ওরা এমনিতেই পাবে তোমার খারাপ হোক বা ভালোই হোক ওরাই ভাববে যে english মানে বুঝতে পারে আর বলতেও পারে. ঠিক আছে এরকম একটা ব্যাপার আর last এটা বলতে হয় ঠিক আছে?

আহ I want growth in my career আহ thank you তুমি এরকম বলবে যে I want to be a successful women in my future that's all about me thank you sir এটা বললে একটা ভালো impression create হয় ঠিক আছে তো বুঝে গেছি জানিনা হবে কি না দেখা যাক প্রথমে greeting নাম, কোথায় বাড়ি experience আরেকটা আর আমার একটা বন্ধুকে যেটা জিজ্ঞাসা করেছিল সাহিলকে সাহিল বলতে পারেনি সেটা হচ্ছে. মানে বলেছে কিন্তু ভুলভাল মানে বলে দিয়েছে ecommerce টা কি? খালি একবার দেখে নেবে ঠিক আছে ওই তো আমি দেখলাম ecommerce is a platform there আহ person a business man আহ sell and promote they are products and sell in on internet এই জন্যই আমি বলছিলাম খাতার ছবিটা তুলে পাঠিয়ে দেবো এইটাই লেখা ছিল যে আহ ecommerce is a platform buying and selling of a product ecommerce is a ecommerce is the buying and selling of product মানে ecommerce

এটাই বলেছিল আমার বন্ধুটা ওই জন্যই ও reject হয়ে গেছিল

না এটা ঠিক নয় তো মানে এটা তো এটা তো wholesaler রাও তো এটা করতে পারবে তুমি এটা বলছো wholeseller কেন দেখ ecommerce কি? ecommerce তো একটা platform

আরে ecommerce কি? ecommerce customer তো দোকান থেকেও দেখ ecommerce হচ্ছে online একটা process এখানে groceries বা goods এই যো sell and buy করা যায় এটাই হচ্ছে ecommece যেটা আমরা offline এ করি সেটাকে online এ করাকে বলা হচ্ছে ecommerce তুই বল তাহলে তুমি যেটা যে বলছো না এইটা যে বলছো যে ecommerce ecommerce ইয়ে তুমি menu কি বলছো এটা কি বলতে চাইছো ecommerce ecommerce হচ্ছে একটা platform যার মাধ্যমে আমরা buy and sell করতে পারি তাই তো? না on online i mention the on online in sorry on internet ecommerce is a platform there we can buy or sell product on online internent হ্যাঁ ওটা বললেও হয়। ওটাই তো আমি বলছি not in a public place in a internet হম ওটা বললেও হয় ওটা ওটা তুই can buy or selling normal place এ but when

আর একটা জিজ্ঞাসা করতে পারে ওরা তো সবাই জানে তুই তুই কি বললি? তোর কাছে কি ecommerce মানে? বল আমায় তাহলে একটু সোজা সাপ্টা ecommerce is the buying and selling of the product

সবকিছুর মানেই তো একই দাড়াচ্ছে কিন্তু ওই যে গুছিয়ে যে বলছো না ওইটা এলোমেলো হয়ে যাচ্ছে আমি বলতে চাইছি এবার দেখ যেরকম আমি বলতে পারবো আরো আমি তোর মতো বলতে পারি তখন আমি বলতেই পারবো না কারণ একটা মাথায় রয়ে গেছে

বলতে

না meaning নই কি BPO কি?

হম

first of all BPO full meaning is business processing out sourcing আহ They are a other company is আহ hiring a another company to work their

এরকম বললে HR এসে উড়ে চলে যাবে। আমি কি বলবো? এটাই জানি আমি. আরে BPO its a type of outsourcing, wire game and third party service provider is employed to carry out more business function in a company thur third party is responsible for caring out all the operation relation to the business function ও বাবা তুই এটা আমাকে পাঠিয়ে দে। ওই জন্যই তো বলছি ছবিটা তুলে পাঠাবো কিনা এর মধ্যে সবকিছু আছে চিত্রগুপ্তের খাতায়।

এই খাতা আমি অনেক আগে বানিয়ে ছিলাম ঢোকার আগে এটা সব লেখা আছে মানে কি কি মানে একদম basic যে multinational নয়. এমনি normal যে company গুলো আছে না যেকোনো company মানে crack করার ইয়ে আছে এখানে সব কিছু লেখা আছে. যে কেন আমাকে hiring করবে work pressure সাথে কাজ করতে পারবো কিনা মানে তারপরে লিখে রেখেছিলাম hard work কি smart work কি তারপরে আরো লেখা আছে আমার goal কি আমার weakness কি, আমার strength কি? তারপরে আমরা অনেক কিছু আরো অনেক কিছু লেখা আছে যে আমার daily routine কি? সেটাও জিজ্ঞাসা করতে পারে যদি introduction টা যদি আমি আমার যেটা introduction আছে এটা যদি বলে দাও তোমাকে এই সব কিছু ঠিকাদারি করবে না ঠিক আছে কিন্তু

ওই miss out আমি ওই জন্যই বলছি যে আমার আমার তুমি introduction বলতে পারো ঠিক আছে কিন্তু আমার যেই introduction টা আছে ওটা পুরো গুছিয় লেখা আছে ঠিক আছে মানে গোছানো আছে সাজানো তুমি যদি একবার যদি দেখে নাও, তুমি আরো ভালোভাবে বুঝতে পারবে যে তোমার মতো করে বলতে পারবে আমি বলছি না আমারটা বলবে ঠিক আছে